এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বিশাল বড় পাক্কা রাস্তা আছে |

এই ছবিটা একটা সার্ভিস সেন্টার এর দোকান আছে এই দোকানের উপরে একটা বড় হোডিং আছে আলী বাইক সার্ভিস সেন্টার --

এই ছবিটা একটা ফুয়েল দোকানের ছবি। ওই ছবির দোকানে আগে সামনে আ অরেঞ্জ বা ব্লু --

এই ছবিতে সামনে একটা বড়ো রাস্তা ওর রাস্তা উপরে একটা বড়ো ট্রাক আছে ও ট্রাক উপরে ভারত পেট্রলিয়াম লেখা আছে ট্রাক -এর কাছাকাছি।